তার মধ্যে বিভিন্ন রকমের --

লেক -এর সাইড -এ। সেখানে ভেলপুরি উম তারপরে হাওয়াই মিঠাই ইত্যাদি রকমের --

একটি রাস্তা দেখা যাচ্ছে এবং আশেপাশে --

পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগম।

এটা একটি ডেয়ারি ওয়ার্ল্ড বলে একটি মল দেখা যাচ্ছে এবং পাশে একটি মুদিখানা দোকান। সেই মুদিখানা দোকানের মধ্যে কিছু লেস কুরকুরে --

সেখান থেকে লোকে স্কুটি কিনতে পারবেন।

বর আর বউ খুব সুন্দরভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে।

একটি রোড দেখা যাচ্ছে সেই রোড -এর এক পাশে --

একটি মেয়ের অন্নপ্রাশন হচ্ছে। সেখানে তার মা মেয়েটিকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একটি কেক দেখা যাচ্ছে। আশেপাশে অনা অনেক সদস্য দেখা যাচ্ছে।

ব্ল্যাক প্যান্ট বুট আর হাতে ওয়াচ আছে এবং একটি কোট পরে বসে আছে খুব সুন্দর ভাবে।

আকাশ সাদা এবং গঙ্গার পারে যে নৌকাগুলি বাঁধা আছে সেটি পাঁকের মধ্যে পাড়ের কাছেই আছ--

একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ওপরে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সেই রেস্টুরেন্ট টি সাজানো আছে এবং দেখে মনে হচ্ছে কোন স--

আর সেখানে কোন লোক দেখা যাচ্ছে না এবং খুব সুন্দর লাগছে দেখতে ।